এখানে একটা মাঠ রয়েছে । মাঠ টাতে কত গুলো লোক কাজ করছে এবং মাঠ তাতে প্রচুর ফুল ফুটে আছে ।সেই ফুল গুলো লোক গুলি তুলছে ও ওই সাইড কিছু মহিলা রয়েছে ।

মহিলা রায় সেই ফুল গুলো তুলছে । এবং ফুল গুলো সব হলুদ রঙের ফুটে আছে এবং ফুল গুলোর ওপরে ওই দিকে একটা ঘর রয়েছে । ঘর টা ব্লু রঙের এবং দুটো লোক বসে আছে ।

একটা ঘর ঘর টার ও এম বাইরে একটা মাঠ আছে । মাঠ টা সবুজ রঙের । মাঠ টার সাইড এ কত গুলো লোক রয়েছে এবং দুটো লোক ।

এটা মিস্ত্রির কাজ ।মিস্ত্রি গুলো বসে রয়েছে আছে । বিশাল বড়ো একটা রুম । এই রুম টার মধ্যে একটা দুটো টেবিল আছে এবং টেবিল তার সাইড এ চেয়ার রয়েছে ।

সেই চেয়ার কত গুলো লোক বসে আছে । তাড়া সাদা রঙের একটা করে কোট পরে আছে এবং তারা জুতো পরে আছে । পেছন দিকে দেওয়াল টাতে কত গুলো পোস্টার লাগানো রয়েছে ।